দুইজন মানুষ আসে সা সাইডে দিকে রাস্তা আসে নীচে ঘাস আসে অটো আসে বাইক আসে।

এর উপরে একটা ডেকারেশন করা আসে সাইডের দিকে মানুষজন আসে অনেক জন ব বইয়া রইসে।

উপরে খুঁটিও আসে কারেন্টের খুঁটি আসে টাওয়ার আসে।

এই ফটোর মধ্যে দেখা যাইতাসে যে এয়ারটেলের একটা অফিস ।

উপরে ঘাস আসে দেখা যাইতাসে আকাশ দেখা যায় নীচে মাটি দেখা যায় কার্পেট পাতানো আসে সাইডে ওয়াল আসে।

এই ফটোর মধ্যে দেখা যাইতাসে দুইজন ঠাকুরের রাধা কৃষ্ণোর মূর্তি।

এই ফটোর মধ্যে দেখা যাইতাসে অনেকজন মানুষ দাঁড়ানো।

মাথার মধ্যে একজন একটা টুকরি লইয়া আসে।

ইহার ভিতরে অনেক জিনিস আসে দেখা যাইতাসে একটা বালটি আছে বালটির ভেতরে ফুল আছে আর যার ভিতর দুইটা প্যাকেট আছে একটা মানি প্ল্যান্টের গাছ আসে।

এই ফটোর মধ্যে দেখা যাইতাসে একটা ইলেকট্রনিক দোকান আসে।

হাতে কাগজ আসে উপরেও ওয়া বিল্ডিং আসে একটা দুইটা তারিয়াত দেখা যার রড দেখা যাইতাসে নিচে মাটি দে দেখা যাইতাসে।

সাউন্ড বক্স আছে মানুষ একটা দাঁড়ানোত আছে।

এই ফটোর মদ্যে দেখা যাইতাসে একটা প্যান্ডেল আসে।

নীচে দিকে একটা লাইটিং ইয়ে জ্বলে চাইরটা লাইট --

ওই একটা কম্পিউটারের রিয়াস একটা কম্পিউটারের টেবিল আসে।

আকাশী কালার নীল কালার কালা কালারের ড্রেস পরে তিনজন হাইট্টা যা--